এটা একটা জায়গা আছে। আর এখানে পার্টি হচ্ছে। অনেক ছেলেমেয়েরা এসেছে আর দেখছি এতো ফুল লাইট জ্বলছে ।

আর বাড়িতে দারওয়াজা লাগানো রয়েছে দারওয়াজা গুলোর কালার -টা ভালোই শিশা লাগানো রয়েছে।

গাছ আছে বাড়ির গেট -এ। গেট -এর আগে গাছ রয়েছে |

জায়গা আছে সেখানে-এ অনেক ছোট ছোট ফুল লাগানো রয়েছে লাম-ম এখানে উম। প্লাস্টিক -এর ফুল আছে এগুলো। দেখার একটা শো আছে।

এটা একটা জায়গাটা অনেক বড়ো নদী আছে। নদীতে পানি আছে। নৌকা আছে। আর জল জাহাজ আছে রয়েছে।

বাত বাড়ির মতোই আর পাশে একটা উম দুইটা গাছ আছে।

আর অনেকগুলো লাইট সাজানো রয়েছে দেখতেও ভালো লাগছে জায়গাটাতে কিছু খাবার শিশি ভরেনি কফি -মফি ভালো লাগছে দেখতে। জায়গাটা অনেক সু--